আর এমন বৃষ্টি হয় রাস্তায় জল জমে যায় মানে এরকমই অবস্থা হ্যাঁ একদম বাড়ির সামনে তো হাঁটু অব্দি জল হয়ে যায় সে জল আর নামে না পরের দিন বৃষ্টি আবার জল জমে গেলো। সেই আর শীতকালে বৃষ্টি টা না নেওয়া যায়না একে তো ঠাণ্ডা তারপর আবার বাইরে বৃষ্টি মানে,

না না না। হ্যাঁ,

আহ বেশি সম্ভাবনা

হ্যাঁ আগের বছর তো সেরকম ঝড় বৃষ্টি ও হয়নি মানে কালবৈশাখী ও হয়নি এখানে তা এবার শুনছি নাকি খুব আহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবার দেখা, এখন ঝড় হলেও তো ভয় লাগে সেই আমফানের কথা মনে আছে তো? ওহ বোলো না আমফানে কি হয়েছিলো জানো তখন তো আমি ওইখানে ছিলাম পুরো জানলার যেই নীচের channel দিয়ে যে সেই সমুদ্রের যেমন ঢেউ দেখায় না সেই, দীঘা বা পুরি তে উপচে উপচে তোমার road এ আসে ঠিক আমাদের জানালার channel থেকে ওইভাবে উপচে উপচে জল এসছিলো সারা ঘর মানে দোতলার ওপরে সারা ঘর জলে থই থই করছিলো একদম।

না আমাদের ও সেরকমই আমাদের চার তলায় মানে আমাদের দুটো flat পাশাপাশি আমাদের এইদিকে flat টা পুরো উত্তর দিকে পুরো ফাঁকা মানে এতো হাওয়া দিচ্ছিলো মানে আমরা সেই ঘর টা ছেড়ে ওই ঘরে চলে গেছিলাম কারন জানলা সব কাঁচের, মানে মনে হচ্ছিলো এক্ষুনি বোধ হয় সব ভেঙে চলে আসবে মানে, আমাদের পুরো building টার ই খুব ক্ষয় ক্ষতি হয়েছিলো, এবার আমাদের ও তো উত্তর খোলা ছিলো। এবার পরের বাড়ে একটা কি ঝড় আসবে বললো না?

তো সেবারে আমি কি করেছি আমি সেই গিয়ে পলিথিন কিনে এনে জানলায় দিয়ে রেখে দিয়েছি যাতে ঝাপ্টা টা না আসে। সেটাই কারন এখন জেটাই হচ্ছে এতো বেশি পরিমানে হচ্ছে মানে যেখানে বৃষ্টি হচ্ছে খুব হচ্ছে যেখানে ঝড় হচ্ছে সেই ঝড়ের মানে একদম সব শেষ করে দিয়ে চলে যাচ্ছে মানে প্রকৃতির এমনই অবস্থা ভারসাম্য হারিয়ে গেছে, যেই মানে যেটাই হচ্ছে অতিরিক্ত যতদূর সম্ভব আমি শুনলাম তোমার গ্যাংটক ফ্যাংটকেও ধস নামতে পারে তার জন্য ও সতর্কতা বানী তোমার এ করেছে তো alert করেছে তো। হ্যাঁ দার্জিলিং কারসিয়াং কালিংপং এসব রয়েছে তো দেখলাম কারন ওগুলো নাকি বলছে তোর ওই land side zone এর ওপরেই ওগুলো তৈরি যেটা জসি মঠের ক্ষেত্রে হয়েছে। আসলে কী হয়েছে বলতো?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 সেটাই হবেই না? এবারে পাহাড়ে যদি গাছ কেটে ফেলে ভাব পাহাড় যে মানে মাটি ধরে রাখবে কে গাছ ই তো ধরে রাখে না এবারে যদি গাছ গুলি তোর উপড়ে দেয়, তাহলে তো হবেই আর কিছু করার নেই তার ওপর কি হয় জানিস তো এতো গাড়ি চলে না তার যে ওই vibration যেটা হয় বরফ গলে যাচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে হচ্ছে cloud blast হচ্ছে, যে weather এর একদম আর কিছু নেই মানে যেকোনো সময়ে যেকোনো কিছু হয়ে যেতে পারে একটা। আমাদের জন্যেই আজকে প্রাক্রিতির এই অবস্থা মানে যদি প্রকৃতির এই weather এরকম ভাবে ভুলভাল তার জন্য এই আমরাই hundred percent দায়ী একদম আর এখন এমন situation হয়ে গেছে যে,

এখন আমরা করতে পারি প্রতিরোধ করা তো সম্ভবই নয় যেভাবে পরিমান ক্ষয় ক্ষতি হয়ে গেছে weather এর এখন এর মধ্যে থেকেই বার করতে হবে যে কীভাবে একটু recovery করা যায় গাছ পালা লাগিয়ে, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দেখি ওরা আয়োজন করে গাছ পালা লাগানোর যাইহোক, গাছপালা লাগাচ্ছে এসে আবার সেগুলো খুঁড়ে দিয়ে আবার building হয়ে যাচ্ছে ওটাই তো সমস্যা হয়ে গেছে না? হ্যাঁ সেটা মানে আমফানে কতো গাছ পড়ে গেছে কোলকাতায় আমাদের তারপরে তো রাস্তা হওয়ার জন্য গাছ কেটেই চলেছে মানে, নিয়মিত গাছ কাটা হচ্ছে আর কি হবে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 না ওদের যে নোনা জল ঢুকে চাষ বাসের যে ক্ষতি হলো সেই সব জমি গুলো তো তোর নষ্ট হয়ে গেলো না ওতে আর চাষ বাস তো ওরা আর করতে পারছে না। আমার একটা বন্ধু NGO থেকে ও ওর সাথে যুক্ত আছে প্রত্যেক মাসেই ওরা যায় দিতে ঠিক আছে সাহায্যের জন্যে আহ ওরা গিয়ে সেই ছবি টবি ছাড়ে তো, বা আমায় ও দেখায় বলে এখনও অব্দি ওরা same জায়গা তেই আছে ওই যে ওরা ধসে যাচ্ছে আর উঠতেই পারেনি।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 পশু টশু যেগুলো ছিল গৃহপালিত সেগুলোও তো চলে গেছে তারপর চাষের জমি গুলো ও তো সব,

হ্যাঁ সেদিনে একটা কোথায় news এ দেখলাম সুন্দর বোন বলে আর কিছু থাকবে না আর কয়েক বছর পর কারন পুরোটাই সমুদ্রে চলে যাবে এমনই অবস্থা।

সরকারের তো এগুলো উদ্যোগ নেওয়া মানে দরকার।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

ওখানে building না ওই যে জায়গা টা না ওই জায়গা টা মানে building এর জন্য তো মানে উপযুক্ত নয় ই কারন ওটার নীচে টা নাকি পুরো বালি মানে ধসে যাওয়ার chance অনেক বেশি। আর তার ওপরে ওরকম construction এর কাজ দীর্ঘ মানে বেড়েই যাচ্ছে। হ্যাঁ এখন মানে রাজার হাটে আগে যখন যেতাম ফাঁকা পুরো এখন বেশ মানে ঘন ঘন, তোর building হয়ে গেছে চওড়া রাস্তা হয়ে গেছে bus stop থেকে শুরু করে সবই হয়ে গেছে। হ্যাঁ তো তোমার এখন sector five এর পরে যদি উন্নত জায়গা রাজার হাট দিয়েছে।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 ওটাই তো না? তো মানুষের লোভ যত বাড়বে ততো প্রকৃতির মানে বারোটা বাজাবে আর, আর সেটা effect হবে গিয়ে weather এ যেটা এখন হচ্ছে মানে আগে আমাদের কি ছিল ছটা ঋতু ছিল, এখন ছটা ঋতু তো বাদ দে এখন পুরোটাই গরম কাল হয়ে গেছে মানে গ্রীষ্মকাল।

সেটাই না এবছর কি হয় না আসলে দেখ জখনের টা যখন না হলেও তো সমস্যা না? কারন এবছর আমার একটা বন্ধু আছে মুর্শিদাবাদে থাকে ওদের চাষ বাস হয়, তো শুনলাম ওরা নাকি এবছর বৃষ্টির জন্য চাষ ই করতে পারেনি। যে চাষ গুলো ওরা করে সেগুলো হয়েই নি যেহেতু বৃষ্টি হয়নি সেরকম ভাবে তোমার এদিকে যেহেতু ধান চাষ যেহেতু এদিক টায় বেশি হয়, ধান চাষ টা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে ওদিকে হয়তো বৃষ্টি টা পেয়েছিলো ওরা বর্ষা কাল টায় হয়তো বৃষ্টি হয়েছিলো। এখন ধান তুলে সরষে লাগিয়েছে মানে রাস্তার দু ধারে দেখি পুরো সরষে ফুলে ভরা

এখানে এখানে মারাত্মক মানে এতো সুন্দর হয়তো কনকনে ঠাণ্ডা,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

ওরকম একটা weather এর না মানে ওরকম একটা জায়গায় গেছিস যেখানে এতো সুন্দর বলছিস প্রাকৃতিক দৃশ্য এবং weather দুটোই একদম আহ দারুন, তোমার আহ আমারই বন্ধু একটা এখানে local তো তাকে কদিন আগে বলেছিলাম একটু শাক আর আলু দিয়ে জাস তো তোদের মাঠে ঘাটে তো college থেকে দেখলে তো খুবই লোভ লাগে ঠিক আছে? তো টাটকা ওর মা আবার শাক পাঠিয়েছিলো। আলু এখনও তোলেনি বলছে আলু টা লাগানো হয়েছে ছোটো ছোটো কদিন পর দেবে। তোমার weather খুব সুন্দর চারিদিকে তোমার হচ্ছে একদম fresh আচ্ছা বাহ শুনেই ভালো লাগছে আমার।

হ্যাঁ আরে আমাদের ওখানে তো গরমই পুরো টাই গরম তার মাঝখানে শীত টা, পুরো বর্ষা কালে কোনো মানে আমাদের যে তুই যে ঋতুর কথা বলছিস সত্যি আমরা এখন আর আগেকার ছোটো বেলার মতো ঋতু অনুভব করতে পারি না। না শরৎ কাল বলে কিছু নেই আহ mainly আমরা শরৎ কাল টা আর বসন্ত কাল টা উপভোগ করতাম আগে আহ কিন্তু ওই দুটোর মধ্যে এখন কোনটাই এখন আর সেইভাবে আর পাই না। এখন তো শরৎ কাল না ওটা বৃষ্টির কাল বর্ষা কাল পুজোর সময় বর্ষা বৃষ্টি হয়।

হ্যাঁ আগে যেমন একটা বেশ নীল আকাশ সাদা মেঘ এখন তুই ওইসব দেখতেই পাবি না। একটা সকালে আগে যেরকম হ্যাঁ সেই জিনিস টা এখন আর পাবি না পুরো সব change হয়ে গেছে এবং আসতে আসতে যে কোথায় গিয়ে দাঁড়াবে এবারে পুরোটাই হয়ে যাবে গরম মানে, আমাদের যে নাতিশীতোষ্ণ weather ছিলো, না শীত না উষ্ণ সেটা তো আর নেই এখন পুরোটাই উষ্ণ হয়ে যাচ্ছে আসতে আসতে। আর এইভাবেই চলতে হবে মানুষ, আজকে তোমার এখনও অব্দি দেখা যাচ্ছে বারো ডিগ্রি ঠিক আছে? এগুলো আমাদের মানে গা শোয়া হয়ে গেছে বলছি কি minimum দশ ডিগ্রি যেন এখন আমাদের কাছে গা শোয়া হয়ে গেছে।

হ্যাঁ ওটা কষ্ট হয়না কিন্তু ভাব যে আজকে যদি আমাদের এখানে আঠেরো থাকে এবার কালকে যদি সেটা নেমে যায় দশে আবার পরশু দিন গিয়ে সতেরো আঠেরো তাহলে problem টা তো ওখানেই হয়ে যাচ্ছে না? তোমাদের ওখানে সেটাই বলছি তোমাদের ওখানে weather টা প্রচণ্ড ই fluctuate হচ্ছে মানে গরম ঠাণ্ডায় তোমরা আরও বেশি ইয়ে হচ্ছো। ওটাই মানে যেকোনো একটা জিনিস মানে আমরা ধর আমি minus seventeen temperature এও থেকে এসছি যখন আমি trek এ গিয়েছিলা সান্দাকফু first time তখন minus seventeen temperature ছিল তমানে তুই বিশ্বাস করবি না bathroom এ জল টাও বরফ মানে সবই বরফ আহ জল আর কোথাও অবশিষ্ট নেই। এবার ওই temperature টা কিন্তু তখন এতো কষ্ট হয়নি কারন আমি continue সাত দিন ওই same temperature এই রয়েছি জ্বর বেশি এক দুই মানে সব চেয়ে বেশি হলে এক দুই আর lowest হলো minus fifteen seventeen এরকম।

সেটা খুবই ওখানে মানে আমারও কষ্ট টা হবে আমি আবার এই সপ, এই মাসের শেষে বাড়ি যাবো তো আমারও সেই same problem টা হবে। হ্যাঁ সেতো হবেই কারন তুই এখন ওরকম একটা আহ temperature এ রয়েছিস তবে আসবি যখন একটু খানি সাবধান হয়ে রস কারন, এই আবার এখানে আসবি আবার এখান থেকে ওখানে জাবি তো weather টা যখন change হবে না তখন দেখবি তোর ওটা শরীরে effect হচ্ছে সেটাই আর কিছু করার নেই weather হ্যাঁ weather তো আর আমাদের জন্য ভাববে না আমাদের ই এখন weather এর মতো করে নিজেদের কে গড়ে পিঠে নিতে হবে যাতে সুস্থ থাকা যায় কারন সুস্থ তো থাকতেই হবে যাই হোক এদিক ওদিক করে হলেও তা সেই,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 সেতো নিশ্চয়ই ঠিক আছে চল আজকে অনেক দিন পর অনেক কথা হলো আবার পরে কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই রাখছি হ্যাঁ? আচ্ছা বলুন. হ্যাঁ, ইচ্ছুক আছি। কিন্তু but ওই পুরো ব্যাপারটা জেনে নিলে ভালো হয়। যে কেমন কি চলছে?

হ্যাঁ বুঝতে পারছি। মানে কোন দূর্ঘটনা হয়ে গেলে, ওই জন্য আগে থেকেই insurance করাটা মানে এখন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। না না আপনি একদম ঠিক বলেছেন। আমি ও সেটাই ভাবছিলাম যে একটা insurance করব। ভাবছিলাম। আমি ঠিকঠাক একটা bank পাচ্ছিলাম না। আপনি phone করেছেন খুব ভালোই হলো। তাহলে ব্যাপারটা জানি তাহলে আমি চেষ্টা করব দশ বছরের জন্য

আচ্ছা দশ বছর পরে আমি ওই টাকাটা তুলতে পারবো আচ্ছা বেশ তাহলে, তাহলে আমাকে কখন মানে দিতে হবে জমা টাকাটা মানে প্রতি মাসে না কি

আমার মনে আমি যদি মাসে মাসে দি, প্রতি মাসে দি তাহলে সেটা আমার পক্ষে ভালো হবে। ছয় মাস পরে মোটা টাকা হয়ে যাবে। তখন আমার একটু অসুবিধা হতে পারে। এজন্য আমি মাসিকটা মানে পছন্দ করব, ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আপনি উম কবে পাঠাবেন?

তিন আমি যদি তিন বছরে তুলি তাহলে সেটা কত টাকাটা আমার?

আরে বলছিলাম যদি তিন বছর কি দশ বছর বলছেন। এ দশ বছরের মধ্যে যদি আমার কোন দূর্ঘটনা হয়ে গেল হ্যা তখন হ্যাঁ কোন টাকাটা পাওয়া যাবে? আমাকে সেটা জমা হয়েছে ওটা, যেটা জমা করেছে আমি। ওটাই পাওয়া যাবে ওর সঙ্গে আপনার কিছু মানে percent দেবেন

হুম আপনার আপনি কোথা থেকে বলছেন। ওটা branch office টা কোথায় আপনাদের ওটা আচ্ছা বেশ, তাহলে আপনি উম কত দিনে পাঠাচ্ছেন ওদের, একটু জানালে ভালো হয় কাগজপত্র বলতে গেলে কোনগুলো লাগবে?

আচ্ছা তো আমার যদি আগে থেকেই bank খোলা আছে ধরুন, মানে account খোলা আছে আমার

আচ্ছা বেশ ভালো কথা, তাহলে আর কি বলছিলাম কি বলছিলাম? একটা কথা বলছিলাম মনে পরছে না ভুলে গেলাম আচ্ছা তাহলে আমি বলছিলাম যে, এর মধ্যে আমাকে কোন nominee কে লাগবে নাকি। কাক~ কাকে nominee করলে ভালো। আচ্ছা আমার আঠার বছরের উপরে। আমার মা বাবাকে করলে হবে

যদি কোন কারনে ধরেন আমার খাতায় balance নেই। বে মানে টাকা নেই। তখন আচ্ছা আর কোন মানে extra কাটবে না তো

প্রথম দুই মাসে আমাকে দিতে হবে। হুম যখন খুললাম তারপরে আচ্ছা nominee কে, নমিনি signature লাগবে তাহলে। ধরুন আপনি nominee এর signature এ আপনি আ~ আমার বাড়িতে আসবে নিতে, আচ্ছা ঠিক আছে তাহলে, আমি documents সব ready রাখছি তাহলে। আপনি আবার কবে phone করবেন আবার

আচ্ছা বেশ তাহলে আপনাদের মানে আমি যদি গিয়ে দেখি, check করে ধরেন কোনরকম fraud ঝামেলাই পরবো নাতো

আচ্ছা বেশ তাহলে আপনি জানান

বিশেষ কথা মনে হচ্ছে আমরা ফোনে ব্যাস্ত, দেখাশুনাটা করলে বেশি ভালো হয়। সামনা সামনী বসলে দেখাশুনাটা করলে ভালো। সেই জন্য একদিন সময় নিয়ে আসবো। আপনি জানাবেন কবে আসবো

উন্নত জীবন ও সমাজ গঠনে প্রধান হাতিয়ার হলো শিক্ষা শিক্ষা ব্যক্তির ক্ষমতা গুনাবলী ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ব্যক্তিকে পরিপূর্ণ জীবনের অধিকারী করে তুলে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিন্ত করার লক্ষ্যে সরকার সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Teaching quality improvement two in secodary education project প্রবর্তিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের B. Ed course এর শিক্ষাক্রমের প্রয়োজনীয় পরিমার্জন ও উন্নয়নের উদ্যোগ গ্রহন করেন গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞগনের সমন্বয়ে শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়ন কমিটি গঠন করা হয় উক্ত কমিটি প্রচলিত শিক্ষাকর্মটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে অতঃপর শিক্ষাক্রম উন্নয়নের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করে শিক্ষাক্রমের পরিমার্জিত অবয়বটি তৈরি করে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে দেশের সকল সরকারী ও বেসরকারী Teachers training college -এ চালু করা হয় পরিমার্জিত বাস্তবায়নের উদ্দেশ্যে BEd course এর বাইশটি বিষয়ের জন্য পাঠ্যপুস্তক প্রণয়নের প্রসারিত বিস্তারিত কর্ম পরিকল্পনা গ্রহন করা হয় বিশেষজ্ঞগনের পরামর্শ মোতাবেক বাইশটি পাঠ্যপুস্তক রচনার জন্য প্রাথমিকভাবে IDR উন্মুক্ত বিশ্ববিদ্যালয় NCTB সহ দেশের বিভিন্ন সরকারি কলেজ সরকারি Teachers training কলেজের শিক্ষাবিজ্ঞান বিশেষজ্ঞগন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষকগনকে লেখক হিসাবে নির্বাচিত করা হয় একই সাথে প্রতিটি বিষয়ের লেখকগনের মধ্য থেকে নির্বাচিত একজন অভিজ্ঞ শিক্ষককে সম্পাদনা করার দায়িত্ব প্রদান করা হয় পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির নির্দেশনা অনুসারে রচিত বাইশটি পান্ডূলিপির Review এর নিমিত্তে সংশ্লিষ্ট কাজের বিশেষ পারদর্শী শিক্ষকবৃন্দের সমন্বয়ে বাইশটি উপ কমিটি গঠন করা হয় পাঠ্যপুস্তক প্রণয়ন সংক্রান্ত সামগ্রিক কার্যাবলী সম্পাদনের সাথে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ও সকল স্তরের সম্মানিত শিক্ষক কর্মকর্তাগণকে কাজের নির্দেশনা ও পরামর্শ ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা প্রয়োজন একীভূত শিক্ষা অর্থাৎ integrated learning পারে মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে কেননা প্রতিটি মানবশিশুর মধ্যেই নিহিত রয়েছে অফুরন্ত সম্ভাবনা অনীত শক্তি ও সুপ্ত প্রতিভা আর এই অনীত শক্তি ও প্রতিভার বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা শিক্ষা সবার জন্মগত অধিকার অপরদিকে সমাজ উন্নয়নের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা মানবজীবনের সার্বিক বিকাশে শিক্ষার ভুমিকা অনস্বীকার্য একই সাথে একথা অনস্বীকার্য যে প্রতিবন্দী ও সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই তাই প্রতিবন্দীসহ সকল সুবিধাবঞ্চিত শিশুর আত্মউন্নয়নে সমাজের মুল স্ত্রোতধারার হওয়ার সাথে সম্পৃক্ত করার জন্য প্রয়োজন একীভূত শিক্ষা অর্থাৎ integrated learning যেকোনো দেশেই শিক্ষা ব্যাবস্থায় আনুষ্ঠানিক শিক্ষাকে বলা হয় মুল্ধারার শিক্ষা ব্যাবস্থা শিশুর ছয় বছর বয়সে আনুষ্ঠানিক এই শিক্ষা বিদ্যালয়ে শুরু হয় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিস্তৃত এই শিক্ষা ব্যাবস্থাই প্রকৃতপক্ষে দেশের জনসম্পদকে মানবপুজিতে পরিণত করার মুল কার্যকর ভুমিকা পালন করে থাকে বর্তমান বিশ্বে শিক্ষার গতি প্রকৃতি অনুযায়ী মুল্ধারার শিক্ষায় অন্তর্ভুক্ত হওয়া সকল শিশুর অধিকার হিসেবে পরিগনিত হচ্ছে আর এই মুল্ধারার শিক্ষাব্যবস্থা একই শ্রেণিকক্ষে তথা একই ছাদের নিচে একই শিক্ষকের দ্বারা সকল ধরনের শিশুরাই তাদের চাহিদা অনুযায়ীই পাঠদানের ব্যাবস্থায় একীভূত শিক্ষার সাথে পরিচিত হয়েছে যদিও উনিশশো নব্বই সাল এ সবার জন্য শিক্ষা ঘোষনায় একীভূত শিক্ষার ধারনা প্রতিফলিত হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে একীভূত শিক্ষার বিষয়টি প্রথম স্বীকৃত হয় ঊনিশশো চুরানব্বই সালে সাত থেকে দশ ই জুন স্পেনের সালামানকায় অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষা বিষয়ক বৈশ্বিক সম্মেলন অর্থাৎ World Conference on Speical Need Education access and quality একীভূত শিক্ষা হলো সকল শিক্ষার্থীর জন্য একই পদ্ধতির ও সর্বজনীন বৈসম্যহীণ শিক্ষাব্যাবস্থা এই ব্যাবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর বিশেষ চাহিদা ও সম্ভাবনার ভিত্তিতে শিখন ও জ্ঞান অর্জনে প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানের উন্নয়ন ঘটে একীভূত শিক্ষা ধারনীয় বিকাশের মুল উপকরণ হিসাবে যা কাজ করে তা হলো শিক্ষা অর্জন সব মানুষের অধিকার

সকল নাগরিকের জন্য সুযোগের সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হয়ে শিক্ষা প্রদান করা উচিত তাই প্রতিবন্দীসহ সমাজের সকল পশ্চাদপদ জনগোষ্ঠির শিশুদের জন্য অন্যান্য শিশুদের ন্যায় সম-সুযোগ দিতে হবে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ এর অনুচ্ছেদ নম্বর তেইশে প্রতিবন্ধী জনগনের শিক্ষার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে অপরদিকে জাতিসংঘের আটচল্লিশ তম সাধারন সভায় প্রতিবন্ধীদের সম-সুযোগ সৃষ্টিকে ঘোষিত বাইশ দফা Scanded Rules এর ছয় নম্বর নীতিতে বলা হয়েছে রাষ্ট্র প্রতিবন্ধীদের জন্য সাধারন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিশ্চিত করবে প্রকৃতপক্ষে integrataed learning অর্থাৎ একীভূত শিক্ষা ব্যাবস্থাই পারে সমাজের সকল শিশুর জন্য শিক্ষা ব্যাবস্থায় সম-সুযোগ সৃষ্টি করতে দুহাজার ছয় সালের তেইশে ডিসেম্বর